হ্যাঁ, একেকটা news channel এ একেক রকম জিনিস দেখায়।

আজকে একটা এই news channel এ একটা ই পাঠিয়ে,

হ্যাঁ সেটাই, আর তোমার মানে যেই politics যেই channel টা তোমার আছে news channel তার হয়েই কথা বলে, তার হয়েই telecast টা করে, এতে কি হয় বলতো কিছুই নয়, সাধারণ মানুষের সবচেয়ে সমস্যা হয়ে দাঁড়ায়। হ্যাঁ এটাই। তবে কিছু জিনিস ভালো দেখায়, কিছু জিনিস আবার জানতে পারি। হ্যাঁ সেটাই। মানে হচ্ছে, যেমন তোমার দেখছিলাম যে আহ যেমন হ্যাঁ বলো? হ্যাঁ মানে আমরা যারা সবসময় বাইরের জগতে থাকছি news মানে এখনতো social media ও আছে, news দেখার অনেক উপায় আছে। তো তারা হয়ত সঠিক জিনিস জানি but অনেক লোকজন আছে যারা সন্ধ্যা থেকে TV news টা সব থেকে একমাত্র option জানার। তাদের তারা কি করবে? তারাতো তাদেরকে যেটাই বুঝানো হচ্ছে সেটাই তারা ভাবছে। হ্যাঁ, ওটাই বলছি তোমার। মানে এটাই হচ্ছে সমস্যা হয়ে দাঁড়ায়। আর একটা তোমার আহ তুমি দেখেছ মানে news এ ভালো কিছুও দেখায়। ইদানীং মানে just তোমার এই কয়দিন আগেই দেখাচ্ছিল খবরে। আহ যেমন তোমার উত্তরাখান্ডে যে হয়েছে জোশী মঠে যে তোমার আহ যে দেখেছ কিছু জায়গায় যে তোমার ফাটল দেখা দিয়েছে।

সেখানে আমি দেখছিলাম যে কত মানুষ ঘর ছাড়া হয়েছে, আর সেটাও তুমি ভাব, এটা একটা ভালো আমরা খবরটা পেয়েছি, একটা তুমি ভালো ভাব জোশী মঠের জায়গায় আজকে এই যে news টা দেখালো আজ, দেখছিলাম, দেখে ‍খুব খারাপ লাগছিল। কারণ তোমার কত মানুষ ঘর ছাড়া হয়েছে, মানে কত মানুষের আজকে যেখানে তারা মানে থাকছে পুরো তাদের বাড়ি ঘর সব আছে সেখান থেকে আজকে,

এগুলো হচ্ছে, এটা হচ্ছে আহ মানে যদি তুমি আহ প্রকৃতির সাথে যদি তুমি খেলা কর, যে construction গুলো হচ্ছে actually তো গুলো করাটা ঠিক নয় না? প্রকৃতি প্রকৃতির নিয়ম করেই তোমার গড়ে উঠেছে। এবার সেখানে যদি তুমি যেটা করাটা নয়, মানে তুমি যে construction করছ বা তুমি রাস্তা বের করছ বা যেভাবে তুমি building করছ, hotel করছ সরকার সরকারতো নিজের income এর দিক থেকে করছে। কিন্তু actually তো তোমার আহ মানে এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে করা হচ্ছে, সেক্ষেত্রে কি হয়েছে দেখতে পাচ্ছতো? মানে সেখানে কিভাবে মানে, প্রকৃতিও কিভাবে এভাবে মেনে নেবে না। এটাওতো মেনে নেওয়াটা যায় না। actually মানে news ও দেখাচ্ছিলতো যে পুরো শহরটা বা ওখানে কিছু এরকম construction হয়েছিল। এটা কোনোভাবে pre মানে plan করে হয়নি। মানে

দেখ এত বড় বড় মানে government project মানে তো অনেক নামীদামি company তারপরে যারা construction company ও involve থাকে তাদের এত বড় বড় interior তো তাদের এতবড় ভুলটা কি করে হতে পারে? এতগুলো মানুষের এখন মানে তাদের তারাতো জীবনটাও বিপন্ন হয়ে আছে না? শুধু মানুষ না ওখানেতো অনেক একটা like একটা মানে পারিবারিক একটা মানে একটা, ইয়ে আছে nature এরতো একটা ভারসাম্য আছে। সেটাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে। যদি পুরোপুরিভাবে জিনিসটা এমনি উত্তরাখন্ড মানে এত পর্যটক যায়, এত tourist যায় but এসবের জন্যতো সেগুলোও পুরপুরিভাবে নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, সেটাইতো বলছি, পুরোপুরিভাবে সেটা মানে, তুমি ভাব না এগুলো ভাবা যায় না। তুমি actually তোমার আহ দেখাচ্ছে যে প্রকৃতির নিয়মকে প্রকৃতির নিয়ম ভাবেই রাখাটা উচিত। মানে আমরা হয়তো আমাদের স্বার্থে ভাবছি যে, না ঠিক আছে। আর এই তোমার আমি জানি না মানে দেখছিলাম তোমার news এ মানে সব খবর channel গুলোতেই দেখাচ্ছিল। মানে এই covid এর পরে না after covid এর পরে যে হারে তোমার পর্যটক সব জায়গাতে, শুধু মানে উত্তরাখান্ড বলছি না এই ধর নর্থ-বেঙ্গল বল তারপরে পাহাড়ে যে কোন জায়গাতে এত tourist বেড়েছে মানে, মানে প্রচুর crowd ও সৃষ্টি হয়েছে। মানে এতে মানে আহ তোমার অনেক কিছু, খারাপও হচ্ছে ভালো দিকটাও একটু দেখ। এটাও ঠিক যে, আমরা যদি আহ মানে এই যে পাহাড়ের অঞ্চলে যারা থাকে তাদের এই income ই হচ্ছে তোমার tourist থেকে। এবার tourist যদি না যায় সে ক্ষেত্রে তোমার, আহ ওদের income টাও থাকবে না। এটাও ঠিক মানে এজন্য যাওয়াটা ঠিক আছে, ওদেরওতো একটা income এর ব্যবস্থা থাকতে হবে। কিন্তু তার সত্বেও বলছি মানে কিছুটা মেনে সবকিছু করাটা উচিত। হ্যাঁ ওটাই। মানে আমরা হয়তো প্রশাসনকে দোষ দিই, কিন্তু যতক্ষণ না আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ যতদিন না সচেতন হবে না, এসব জিনিসগুলো থেকে আমরা মানে বের হতে পারবো না।

না বের হতে পারবো না তো। তাই বলছি যে news এ তোমার অনেক কিছুর problem হয়ে দাঁড়ায়, অনেক কিছুই হয়।

এই যে কোলকাতায় যে metro টা হচ্ছে ওটা শুনেছো আরকি? last তিন বছর ধরে বড়বাজারের নিচে। হ্যাঁ আমাদের

একটা blog পড়ছিলাম। news এই। তো ওখানে বলছিল যে, আগে এই জায়গাটা আজ থেকে একশো-দেড়শো বছর আগে জলাভুমি ছিল full যে জায়গাটাতে এখন বাড়ি-ফাড়ি, বড়বাজার, বাগবাজার হয়ে গেছে। সেইখানে, এত বড় একটা project এত risky এত কোটি টাকা খরচা, এতগুলো মানুষের জীবন। তো সেইখানে এত plan না করে ওই কেন করা হল? সেটাই হচ্ছে বড় ব্যাপার।

মানুষের জীবনটা তো আছেই plus এত টাকা খরচা। কেন কি খরচা গুলো ঘুরে ফিরে আমাদের একদম, একদম, একদম। আর তুমি জানো কিনা? আহ মানে দেখছো তুমি আমার actually আমার বাবাতো তোমার আহ সরকারি employee ছিল। আহ বাবাতো তোমার গত হওয়ার পরে আমার মা actually pension holder

আমাদের অতো expect থাকে না। মানে, আমরা জানি যে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, সেইভাবেই আসবে। কিন্তু একটা, তোমার government employee যারা সরকারি employee থাকে, আমার বাবা ছিল মা যেহেতু একটা pension holder সেক্ষেত্রে একটা expect থাকে যে আমার DA পাচ্ছি না তিন বছর ধরে, last সমানে ওই news চালিয়ে দেখতে থাকে যে কবে কি ঘোষণা করছে, কবে কি হচ্ছে। এইতো মানে কিছুক্ষণ আগেও দেখছিল যে, না এটা তোমার সেই march এর যে march এর আগে না পর্যন্ত কোনো না কোনো কিছু মানে ঠিকই নেই কবে কি হবে না হবে।

হ্যাঁ, সেটাই। তারপরে তো job এর অবস্থাও আছে। job এর অবস্থাও খুব খারাপ। হ্যাঁ, ওটাতো মানে আহ covid এর আগেও যা ছিল, covid এর সময় তা একটু অনেক পরে গেছিল। এখনও same ই আছে। মানে, specially private company গুলোতে মানে job এর কোন security নেই। আমরা যে এই এত বড় বড় company গুলো থেকে যেভাবে ছাটাই হচ্ছে হ্যাঁ। সেটা নিয়ে ভাবি যে আমরা একটা private যারা job করি কি করে দেখবে তুমি হ্যাঁ।

এইটা নিয়ে তুমি দেখবে না যে কোন news দেখাচ্ছে বা কোন খবর দেখাচ্ছে। যে আমরা যে একটা salary পাচ্ছি সেটা যে একটা কোন একটা মানে, একটা fixed কোন করা দরকার নেই, না একটা private employee এতটা একটা structure পাওয়া উচিত। সেগুলো নিয়ে কারো কিন্তু কোনো হেলদোল নেই, কোনো খবর তুমি পাবে না।

যত তোমার politics আর এই সমস্তই তুমি দেখতে পারবে news এ। আর আমরা, সত্যি কথা বলতে সাধারণ মানুষরাই আমরা আহ সবকিছুতে বেশি face করি সবকিছু, সব ব্যাপারেই। মানে কোন কিছু যদি সবকিছু কিন্তু আমাদের মধ্য দিয়েই বয়ে যেতে হয়। মানে আমরাই বেশি face করি। এটা কিন্তু আর কেউ করবে না। অন্য যারা politics এ আছে তারা দেখ তারা তাদের মতন একটা একটা তোমার, অবস্থায় আছে। তাদের কিন্তু কোন ব্যাপারই নয় এটা। না তাদেরতো কোন অসুবিধাই নেই। ওদের ওরা এতটাই আহ নিজের wealth টা বাড়িয়ে রেখেছে যে, যেকোনো পরিস্থিতিই হোক না কেন?

ওরা নিজেরা নিজেরা ঠিক survive করে নিবে। আর সেই কারণেইতো এত বড়ো বড়ো কথা বলতে পারো ওরা। সাধারণ মানুষের এত কষ্ট। হ্যাঁ, এই যে আমি দেখছিলাম তোমার খুব এই যে খবরে দেখছিলাম তোমার যে trait এর যে exam টা হল trait এর exam এ তুমি দেখছো কিনা জানি না news এতো দেখাচ্ছিল মানে, কত লাখের উপরে পরীক্ষার্থী ছিল মানে, মানে জায়গা দিতে পারছে না মানে এত। actually seat কটা আছে? seat তো বেশি নেই। এবার এটাতো করেছে ঠিকই আছে তোমার exam টা মানে সেই কত বছর পরে দেখালাম যে exam টা হচ্ছে। আমি তো ভুলে্ই গেছি, বাদ দাও সরকারির কথা ভাবিই না কোন। এখন preparation আর নিই না, তা দেখছিলাম অল্প তোমার trait এর আহ যারা রয়েছে তাদের যারা পরীক্ষার্থী মানে কটা seat আছে সেটা আমি কত লাখ পরীক্ষার্থী হয়েছে তাহলে? কয়জন তোমাকে দিতে পারবে সেই vacancy কি আছে? তো নেই। আর বেঙ্গলের তো এমনিতেই তোমার চাকরি-বাকরির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ ব্যাপার হচ্ছে ওটাই এখন আর আমরা, এই চাকরির ব্যাপারে না মানে, কত ছেলে মেয়ে তারা বাইরে গিয়ে কাজ করছে। আর ঐ যেখানে রাজনীতি politic চলে আসবে না? অনেক বড় বড় company সেখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে actually problem যে ওটাই হচ্ছে তোমার মানে problem হ্যাঁ, তবে আবার কিছু কিছু ভালো খবরও থাকে। যেমন তোমার দেখছিলাম যে নতুন যে তোমার আহ মানে যে, technical আর কিছু আহ মানে আর যে আমদের, জানি নে এগুলো কি সত্যি কি আসবে নাকি আসবে না আবার বোঝাও যায় না। কিন্তু আমাদের আহ বেঙ্গলে তো job এর ক্ষেত্রে খুবই problem

আসলে মানে news এ কি বলছে news এ হচ্ছে না আহ dark dark side টা অতটা দেখায় না সবসময়। ওটা একদিকে আবার এটা ভালো কোন state এর তুমি যদি সবসময় খারাপ দিকটাই দেখো তাহলে সেই state এর ভাবমূর্তিটাও নষ্ট হয়ে যায়, অনান্য জায়গা থেকে। সেটা হয়তো কোথাও ভালো but সেখানকার জনগণের সত্যিটা জানা উচিত। যে তারা যেখানে বসবাস করছে,

অনেক অনেক student অনেকরা পড়তে আসে। because তারা হয়তো সেইখানে তাদের same state এ সেই সুবিধাটা পাচ্ছে না বলেই নিশ্চয়ই আসছে। তো এটাই দেখাক। আরেকটা নিউজ দেখেছো কি? এই recently যেটা ঘটেছে নেপালের যে train accident টা এটা দুদিন আগে যেইটা হয়েছে

দুইদিন আগে ভাবো তুমি। ভাবা যায় না মানে ভাবলেই যেন একটা কেমন একটা লাগে। হ্যাঁ আর সবকটা মানে maximum ওরা পর্যটক মানে ওরা সব, ঘুরতে গেছিল আর কি কাঠমান্ডু যাচ্ছিল ঘুরতে

news এ পুরো আরকি details টা আহ শুনতে পাইনি। actually কি হয়েছিল? details টা কি শুনেছো news এ? হ্যাঁ actually আহ নেপালের যে ত্রিভুবন airport যেটা নেপালের একমাত্র airport সেটা, মানে সেই সেটা একদম পাহাড়ের মাঝখানে তো, সেখানে normally এমন কি পাহাড়ি area র weather টা যখন তখন খারাপ ভালো হতে থাকে না? তো এই এই যে plane crash টা হল last ত্রিশ বছরে এই নিয়ে চোদ্দ number plane crash হচ্ছে। মানে একদম ওদের plane crash তো weather এর খারাপ হওয়ার জন্য কি, মানে যেখানে land করা দরকার, আহ plane টা না? সেখানে করেনি তার একটু আগে land করে গেছে। মানে একদম airport এর সামনা সামনি জিনিসটা ঘটেছে। খাদে একদম land করে গেছে। আচ্ছা। সত্তর জন মানে মারা গেছে actually সেটাই মানে কি বলব? মানে সত্তর জন একদম spot dead বাবা বলতো মারাত্মক কেমন একটা খবর সত্যিই এগুলো শুনলে নিজেরই খারাপ লাগে একদম। কখন আহ কি হয়ে যায় বোঝা মুশকিল হয়। এখন মনে হয় কি? আহ সকাল বেলা উঠে যে news দেখবো না? একটা negative ভাবনাচিন্তা মনে চলে আসে। হ্যাঁ সেটাইতো হয়ে যায়। মানে হঠাৎ তোমার কি হয়, এইতো তোমার আহ এই তোমার last যে তোমার আহ কেদারনাথ এ এত সব যাচ্ছিল না? ইদানীং তোমার যেটা off অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর যে সময়টা যাচ্ছিল সেটা তুমি দেখেছো কিনা জানি না news টা হঠাৎ তোমার আমিও দেখলাম মানে একটা যে তোমার helicopter এ করে যে helicopter টা আসলে চারজন করে নেয় শুনছিলাম দেখছিলাম news এ।

আহ চারজনই নিয়েছিল এবার হঠাৎ bust করেছে। আর যে মেয়েটা দেখেছিলাম সে মেয়েটা তোমার ছিল আসলে মহারাষ্ট্রের ছিল মনে হয় ওরা। সেখানে তোমার bust করল্ম, পুরো আগুন ধরে গেল। দেখা পুরো দেখচিলাম মানে তো পূরোই মারা গেছে। মানে, এইটাতো ব্যবস্থাটা এটা নিতে পারছিনা। আমি মানলাম যে নেপালে যেটা হয়েছে সেটা তোমার পুরোটাই weather এর উপর। আমার যতদূর মনে হচ্ছে। এটা তো আর কিছু নেই মানে weather এর সাথে তো আর আমরা কিছু করতে পারবো না।

এবার যেটা তোমার, আর যেটা তোমার আমাদের হাতে কিছুটা থাকে, সেটাতো আমরা করতে পারি তাইনা? helicopter এ করে যায় না। maximum private company গুলো তারাই করে। তো government এর না অনেক policies থাকে যে তোমাকে তার আগে এত checkup করতে হবে। aeroplane এ এটা check করতে হবে, এই করতে হবে। এইগুলো ঠিকমত আরকি হয় না। কেন কি একটা, একটা helicopter হচ্ছে একটা মানে, খুব বড় একটা যন্ত্র। তো যখনই এত লোকজনকে নিয়ে আসছে, তো সেটার অনেক ভালো অনেক রকম checking হয়, তারপরে সে fly করে। কিন্তু সেই checking টা অনেক সময় হয়তো ছোটখাটো জিনিসগুলো অত গ্রাহ্য করে না ওরা চলে যায়। আর এসব কারণের জন্য accident ঘটে। পরে যখন জানা যায় তখন কি আবার হয়ত এক বছর দু বছর খুব street হবে। আবার same জিনিস।

আর আরেকটা তোমার news টা দেখলাম তুমি ওটা যা মানে, ওটা দেখেছো কি না আমি জানি না। ওটা দেখে না আমার এতটা খারাপ লাগছিল মানে, খারাপ না মানে actually আমি মনে করছিলাম যে, আমরা কি বেঙ্গলি সত্যি বাস করছি? যে খুবই কি খারাপ মানে এই state টা এতটাই খারাপ? ঐ তোমার দেখেছো যে বন্দে ভারত একটা train চালু হয়েছে। যেটা তোমার হাওড়া থেকে জেপি যাচ্ছে অনেক মানে short time এ। ওটা যখন চালু হলো ওটা তো তোমার মনে হয় আজ,

চালু করেছে। ওটা কোন station থেকে দেখেছো? ঢিল মানে পাথর ছুড়ে সেই train টার কত ক্ষতি করছে? মানে news এই দেখাচ্ছিল actually জানি না আবার মানে কারা করেছে বা কোন দুষ্কৃতি, কোন কোন station থেকে দেখাচ্ছিল। মানে এটা না দেখে আমার খুব মানে খারাপ লাগছিল actually কোন আহ দেখাচ্ছিল কোন মালদা বা কোন station থেকে। তাই ভাবি এতটা কেন? এই যে ধর পাথর ছুড়ে মারছে। train টা যে ক্ষতি করছে। এটা কার ক্ষতি হচ্ছে? সেটা তো আমাদের সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। একটা কোন কিছু ভালো

উন্নতি করছে বা দেশের কোন কিছু ভাবছে যে না এটা আমাদের একটা দেশের একটা জিনিস এগিয়ে নিয়ে যাওয়া যাক বা কোন ভালো করা যাক। তাই এই জিনিসগুলো করে কি পায়? মানে একটা ক্ষতি করে এটাতো আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে। তাই না?

actually আমাদের আহ ইন্ডিয়াতে এটা হচ্ছে ছয় নম্বর train যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হলো, এর আগে আহ I think মানে নর্থ ইন্ডিয়াতে তিন-চারটে rout এ চলছে এই train টা। তো আমি যেটুকু last news দেখেছিলাম,

actually এনভিপি যে rout টা না সেটা কিছুটা area বিহার হয়ে যেতো। মানে আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে বিহার থেকে

ওরাই পাথর ছুড়েছিল but ওদের যখন interroget করা হয় তখন ওরা বলে কি? আহ যে আমরা just মজা করার জন্য এটা করেছি। whatever কোনো একটা reason হয়তো হবে। কিন্তু এই যে জিনিসগূলো আহ যেটা তুমিও বললে যে সম্পত্তিটা আমাদেরই। মানে এই যখন train টা start হয়েছিল প্রথমেতো এতো প্রথমদিন actually অনেকগুলো stoppers দিয়ে গিয়েছিল আরকি। তো আমি দেখছিলাম মানে কোন কোন জায়গাতে train টার মধ্যে, কিছু video আহ specific political party তাদের নিজস্ব মানে ওদের যে বার্তাগুলো বা ওদের স্লোগানগুলো সেগুলো লিখেছে। তারপরে আহ flag লাগিয়েছে, তো এইগুলো করেতো train টাকেতো নোংরা করা হচ্ছে। একটা সরকারি, একটা সরকারি সম্পত্তিতো কোনো রকম কোনো political party র সম্পত্তিতো নয় সেটা তোমার আমার প্রত্যেকটা জনগণের tax এর টাকায় সেটা তৈরি করা। সেটা নোংরা করার অধিকার না সরকারের আছে না আমার আছে। because property টার একটা কোণও একটা কোণও মানুষের নয়। সেই জিনিসটাকে আমরা করি না তারপরে আমরাই পরে বলি যে আমাদের railway এরকম নোংরা। নোংরা কারা করছে আমাদের মত সাধারণ জনগণ এইতো নোংরা করছে। হ্যাঁ। আমরাই তো করছি। আজকে আমি জানি না আমিতো মানে, তোমার ওখানে কি আছে? আমি আমার এখানে দেখেছি মানে আমার কলকাতায় বেঙ্গলে দেখেছি। তোমার মানে কোনো কিছু হলো ধর কোনো ঝামেলা হল কোন politics আহ নেতাজির সাথে but যায় হোক না কেন news এ দেখি। মানে, এই train অবরোধ। train অবরোধ করছে, train এ পাথর ছুড়ে মারছে। train আহ আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আরে বাবা কেন এটা কেন হবে?

এই সব জিনিসের জন্যতো অনেক বড় বড় project বন্ধ হয়ে গেল। মানে অনেক জিনিস হয়েছে না শুধুমাত্র মানে কিছু কিছু মানুষজন নিজেদের সুবিধার্থে হয়তো দাঙ্গা লাগায়ে দিল বা কিছু করল। আর তার effect এ অনেক অনেক জিনিস হয়েছে মানে অনেক বড় বড় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক park college শুধুমাত্র নিজেদের স্বার্থে তারা ঝামেলা ঝঞ্ঝাট করেছে। and news এ কী দেখানো হচ্ছে? news actually যখন দেখানো হয় না তারা বলছে কি ঝামেলা চলছে। এর solution কি? মানুষকে সার মানে শান্তশিষ্ট করবে সেটার জন্য সে প্রচারটা কেউ করে না কোনদিন news এ। না একদমই নয়, সত্যি কথা। দেখতে পারবে না যে, তারা হয়তো news দিচ্ছে তোমাকে। তোমাকে খবর দিল যে আজকে একটা ঘটনা ঘটেছে এইখানে, যেকোন ঘটনা।

creator আছে তারাও কিন্তু news দেখায়। কিছু কিছু ছোট-খাটো local news মানে এত সুন্দর সুন্দর moral বার্তা দেয় যাতে সেগুলো, হয়তো তাদের impact টা খুব কম। অনেক কম লোক তাদের দেখছে। but যেটুকু দেখছে, তাদের মধ্যে সেই জিনিসটা তো যাবেই। যদি এক percent লোকও change হয়, সেটাও অনেক বড় impact । তো আমাদের,

না সেটাতো ওরা করে না। ওরা তো মনে হয় actually আহ মনে হয় TRP বাড়ানোর কিছু একটা ব্যাপার থাকে। এই করে করেই ওরা ভয়াবহভাবে news টা দেখায়। আমি জানি news টা হয়তো খারাপ ক্ষেত্রেও লাগে আবার ভালোর ক্ষেত্র লাগে। কিন্তু সেটা ঠিক আছে কিন্তু অনেক আহ তোমার যেটা দেখাচ্ছে সেটার আহ যেটা regulation হওয়া উচিত, সেটা কিন্তু তোমার complete করে না, আমি এটা দেখেছি। এখন আহ ঐ সত্য কথা ওটাই যে, মানুষকে সচেতন হতে হবে। আর যদি সাধারণ জনগণ যখন সচেতন হয়ে যাবে না? তখন দেখবেন প্রত্যেকটা system change হচ্ছে-হতে বাধ্য becuse প্রত্যেকটা system actually ভীতটা সাধারণ জনগণকে নিয়েই। একটা একটা political party তে হতে পারে যে, প্রধানমন্ত্রীর আমার দেশের একটাই, মুখ্যমন্ত্রী একটাই। কিন্তু তার দলের যে লোকজন তাদের যে, নেতা একটাই থাকে কিন্তু তার যে, তাকে যারা check করে তাকে যারা follow করছে। সেই সাধারণ জনগণ যদি নিজে সচেতন হয় না? যে আমার আমার নেতা বলেছে বলে সেটাই ঠিক। যদি সেটা ভুল হয় সেটাও। সেটা কে মেনে নেওয়া হয় চোখ বন্ধ করে। তখন যখন তারা এই জিনিসটা বুঝতে পারবে যেটা ভুল সেটা ভুল। আর যেটা ঠিক তাকে আমি follow করবো। তখন দেখবেন অনেক অনেক পরিবর্তন হবে। হ্যাঁ, একদমই তাই। সেটাই হচ্ছে সমস্যা মানে হয়ে দাঁড়ায়।

হ্যাঁ সত্যি কথা আর এটাই হচ্ছে দাঁড়িয়েছে। আর কিছু আমরা সাধারণ মানুষ কিচ্ছু না মানে, কিছু করতে পারবো না। শুধু বলেই যাব আমরা। হ্যাঁ এখন ওটাই বললাম, মানে এখন আগের থেকে মানুষ social media তে আসার পরে না কেন কি social media তো অনেক রকম অনেক creator আছে তারা হয়ত কোনো আহ specific লোকের হয়ে কথা বলে বা এই রকমতো আছেই but অনেক অনেকটা স্বাধীনচেতা। মানে socal media য় যে news গুলা হবে অনেক স্বাধীনচেতা হিসেবে আমরা দেখতে পাই। মানে অনেকটা সত্যি থাকে ওর মধ্যে। আহ মানে তোমার fight করবে রীতিমতন। কোন যে একটা মানে কোন আমি দেখেছি অনেককেই যেটা ঠিকই বলেছ। মানে এটা আমার হঠাৎই মনে পড়লো মানে আসলে আমি নাম নিচ্ছি না মানে তুমিতো যে তোমার অনেকেই আছে যে খুব, বড্ড বখছে এবং plus তাদের একদম রিতিমত কোন politic নেয়। তারপরেও তার ভয় করে না যেটা সত্যটি সেটাই তারা বলে। ওই ওই কথাই আছে না যে প্রত্যেকটা জিনিসের খারাপ আর ভাল দিক দুটোই আছে। তুমি কোনটাকে নিচ্ছ সেটার উপর depend করছে। হ্যাঁ। একদমই তাই, নিশ্চয় এটাই। আমরা এখন কিভাবে কোনটা নেব? তবে এখন তো আমরা মানে খারাপ তাই খুব তাড়াতাড়ি নিয়ে নি। মানে ভালোটা খুব কমই বুঝি বা ভালোটা নিয়ে খুব কমই চলতে পারি। যদি আজকে ভালোটা নিয়ে চলতাম তাহলে আজকে হয়তো আমাদের, এরকম পরিস্থিতি হত না। এটাই হচ্ছে মানে সত্যিটা স্বীকার করা খুব কঠিন। তাই জন্য আমরা সবসময় যেটা, মিথ্যা বা যেটা ভুল যেটা চোখের সামনে আমরা দেখতে পাই সেটাকে সত্যি বলে মেনে নেয়। আর যেই কারনে এত ভুল ভাবনা মানে এতকিছু জিনিস লড়াই। এই যে লড়াই এত দেখতেই পাচ্ছো news এ তো সারাদিন শুনতেই পাচ্ছো। একটা দেশে কত লড়াই চলছে। negativity বলে সেটাই

এখন আপাতত সমস্ত কিছু ঠিক আছে। আহ দেখা যাক ক’দিন কি হচ্ছে? ঐ নিজেকে ঠিক রাখতে হয় রাখি বা সেটাই। নিজে যদি ঠিক থাকছো বাকি সবগুলো ঠিক থাকবে। হ্যাঁ, অনেকদিন বাদে অনেকদিন বাদে কথা হল, ভালোই লাগলো।

হ্যাঁ সেটা আবার কথা। হ্যাঁ হ্যা চলো, রাখছি তাহলে?